এটা দু তালা বিল্ডিং উপরে ছাদ আছে সিঁড়ি আছে গাছ আছে সাইডে বাচ্চাগুলা খেলাধুলা করে উঠে নামে। এইখান দিয়ে মানুষরা সব ঘুরতে যায় বেড়াতে যায়। কি সুন্দর বাড়ি খুব ভালো লাগছে।

এটা একটা বাস গ্যারেজ। বাস আছে পার্কিং এ অনেক সিট্ রয়েছে তাতে মানুষ শুয়ে আছে আর ও মানুষ জেগে আছে। গাড়ি পার্কিং করতিছে তেল ভরতিছে চাকা হাওয়া মারতিছে